মাধ্যকে মাধ্যমিকে আমি আহ সেভাবে পড়াশোনা করি নি but আহ যত তুলেছি তো seventy five percentage আরে অনেক হয়েছে ওটাই অনেক তুলেছিস যাই হোক seventy-five percentage আছে আর HS এ? HS এ eighty-seven

আহ তোকে আমি আহ মানে date টা জানিয়ে দেবো যাই হোক আর তুই যখনই আসবি বুঝলি তুই একটা formal shirt and formal আহ মানে shoe পরে আসবি একটা ঠিক আছে? আর সেটা in করে আসবি হ্যাঁ? হ্যাঁ আমি তো সেটা জানি যে কোন office এ যদি job এর জন্য apply করতে তো নিজের personality টা আগে দেখবে ভাই একদম একদম ঠিক বলেছিস personality টা তো আগে দেখবে and কিছু কিছু মানে আহ job candidate যারা যায় তারা না যেকোনো যদি question জিজ্ঞেস করে তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু উত্তরটা না জানলে ভুলভাল answer দিয়ে দেই

কিন্তু তুই এটা করবি না তোকে যদি কোন question করা হয় তুই একটাই কথা বলবি দেখ ma'am I don't know আমি জানিনা সে question টা কিংবা answer টা জানি না আহ তো আপনি পরেরটা জিজ্ঞেস করেন সেটা বলবি সেটাতে impress হবে একটু impress আসে সে ভাবটাতে বুঝতে পারলি? Okay okay no problem সেটা নিয়ে কোনো problem নেই যাইহোক আমি যথেষ্ট help করবো তোকে আর দেখ তোকে একটা salary এর কথাটা তো তোকে বলাই হয়নি তো salary এর বিষয়ে কিছু জানিন যেটা মানে আমি যেখানে job করছি কত টাকা পায় এবং এমন কিছু?

শুনেছিলাম একবার যে তুই ষোলো হাজার something একবার পাচ্ছিলিশ এখন পাস কত জানিনা হ্যাঁ ষোলো হাজার পাচ্ছিলাম তখন যাই হোক আমাদের দেখ আমাদের মানে আগে কিরকম ছিল work basis plan মানে টাকা যে যেমন কাজ করতো তাকে তেমন টাকা দেওয়া হতো ঠিক আছে তারপর তো আমি একটা laptop নিলাম তুই তো জানিস বাড়িতে করার জন্য যে টাকাটা বেশি earn করবো income করবো বলে কিন্তু

ঠিক আছে যার মানে কে কেমন কাজ বেশি করছে? কার কাজ এর আছে কে মানে কাজ ভালো করে করতে পারে সব কিছু জানা বোঝা যার কার আছে দেখ সেভাবে কিন্তু post করবে বুঝতে পারলি?

একদম একদম যাইহোক তাহলে তুই সবগুলো ঠিকঠাক করে রাখিস সব মানে তোর কাছে কি আহ মানে white color এর T shirt আছে? T shirt না shirt

white color এর shirt হ্যাঁ হ্যাঁ আছে আছে আচ্ছা white color এর shirt আর black color এর pant আর white তোর একটা shoe কিনে নিবি white color এর নিয়ে চলে আসবে বুঝতে পারলি

আচ্ছা যাই হোক নিয়ে এখন বাড়ির সব ঠিকঠাক আছে তো?

ও আচ্ছা আর তোর আহ শুনলাম তোর দিদির বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ রে দিদির বিয়েটা হঠাৎ করে হয়েছে তো যাইহোক একদিন treat দিয়ে দেব কিছু মনে করিস না বুঝলি না না সেটা আমি কিছু মনে করিনি যাইহোক হ্যাঁ রে দিদির বিয়েটা হঠাৎ করে হয়েছে তো যাইহোক একদিন treat দিয়ে দেব কিছু মনে করিস না বুঝলি না না সেটা আমি কিছু মনে করিনি যাইহোক আহ তালে কোথায় বিয়ে হলো সেটা মানে মানে কার সঙ্গে কি করে যার সঙ্গে বিয়ে হলো আহ জিজু এখন software engineering এ কাজ করে আর সেটা হয়েছে হাওড়া তে বিয়ে হয়েছে ও আচ্ছা তো সে বিষয়ে আরকি হ্যাঁ তো সে বিষয়ে family অনেকটা ভালো তো এখন ওখানে আছে দিদি ও আচ্ছা তো সেটাই আরকি যাইহোক ভালোই হয়েছে খুব ভালো হয়েছেও আচ্ছা তো সেটাই আরকি যাইহোক ভালোই হয়েছে খুব ভালো হয়েছে আর হ্যাঁ আরেকটা জিনিস তোকে তো বলতে আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম তোর girlfriend যেটা ছিল যার সঙ্গে বিয়ে হয়েছিল সে ছেলেটা কি করে? সে আমি যতটুকু শুনলাম যে civil engineering করে সেটা কোন সরকারি না আবার private civil engineer এ করে

আহ আমার যেহেতু দেখ একজন phone করছে তোকে আমি একটু পরে করব কিন্তু একটা কথা জানিয়ে দিয়ে যায় ছেলেটা যখন civil engineering করে তোর কত টাকা salary প্রায় ও তোর আন্দাজ? দেখ civil engineer এ যদি সরকারি হয় ঠিক আছে তাহলে civil engineer এর অনেক কটা ভাগ আছে তো সে যদি আহ সব থেকে best টা করে তো অনেক হতে পারে পঞ্চাশ ষাট ঠিক আছে এবার যদি কম হতে পারে মানে যেটা তোর building তৈরি করা তো সেটা খুব বেশি হলে যেহেতু তোর private job করছিস তো চোদ্দ থেকে পনেরো হাজার এরকম একটা something কিছু দেখ তোকে আমি একটা চেষ্টা করবো তুই যেন তার থেকে বেশি থাকিস ঠিক আছে সেরকমই হিসেবে তোকে তুই যখন এইখানে আমাদের এখানে তখন উপর লার যদি মানে থেকে তোর উপর অবশ্যই পাবি আমি আমিও try করবো কিছু আমার ma'am কে বা sir কে request করবো একটু তোকে মানে যাতে selection টা তুই তোর talent ও আছে সেরকম আমি জানি যাইহোক আহ ma'am কে আমি বলে দেব সেটা আর তুই job টা যদি পেয়ে যাস একটাই কথা সবাই যেমন কাজ করছে সেভাবে তুই কিন্তু চোখে দেখবি না তুই সবসময় একটা কথা দেখবি যে আমি সব দিকে যেন best হতে পারি যাইহোক ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ okay bye ঠিক আছে বেশ bye